জাভাতে ফোর লুপ এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে জাভাতে ফোর লুপ এর ব্যবহার সম্পর্কে শিখবেন
এই টিউটোরিয়ালের জন্য উবুন্টু 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে রিলেশনাল অপারেটর এবং ইফ স্টেটমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে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
এখানে ফোর লুপের সিনট্যাক্স রয়েছে
এটি ইনিসিয়েলাইজেসন লুপ কন্ডিশন এবং ইনক্রিমেন্ট দ্বারা গঠিত
তারপর এর ফোর ব্লক রয়েছে যা লুপ কন্ডিশন ট্রু হওয়া পর্যন্ত এক্সিকিউট হয়
এখন এক্লিপসে এ একটি উদাহরণ চেষ্টা করি
তাই এখন এক্লিপসে এ যান
আমাদের কাছে ইতিমধ্যে ফরলুপডেমো নামক ক্লাস রয়েছে
এখন মেন মেথডের মধ্যে ফোর লুপ যোগ করা যাক
তাই মেন মেথডে লিখুন ইন্ট i সেমিকোলন
তারপর ফোর প্রথম বন্ধনীতে i 0 সেমিকোলন i 10 সেমিকোলন i i 1 এই স্টেটমেন্ট নির্ধারিত করে যে লুপ কিভাবে এগোতে যাচ্ছে
i 0 হল লুপের প্রাথমিক কন্ডিশন
এই কন্ডিশন ভ্যারিয়েবল ইনিসিয়েলাইজ করার অনুমতি দেয়
i 10 হল লুপ রানিং কন্ডিশন
কন্ডিশন ট্রু হলে ফোর ব্লক এক্সিকিউট করা হবে
অন্যথায় এটি উপেক্ষা করা হবে
এর মানে এই যে i 10 এর চেয়ে বড় বা সমান হলে ব্লক এক্সিকিউট করা হয় না
তারপর i i1 বলে যে লুপ ভ্যারিয়েবল কিভাবে পরিবর্তন হতে যাচ্ছে
এখানে i এর মান 0 দ্বারা শুরু হয়
10 হওয়া পর্যন্ত এটি প্রতিটি লুপের পুনরাবৃত্তির জন্য 1 দ্বারা বৃদ্ধি হয়
এখন i এর সাথে কিছু করা যাক
তাই ওপেন এবং ক্লোস কোঁকড়া বন্ধনী
কোঁকড়া বন্ধনীতে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন বন্ধনীতে i ই
এটি 0 থেকে 9 পর্যন্ত প্রতিটি সংখ্যার বর্গ প্রদর্শন করবে
এখন আউটপুট দেখি
প্রোগ্রাম সংরক্ষণ করে রান করি
যেমনকি আমরা দেখতে পারি লুপ 0 থেকে 9 পর্যন্ত রান করে
প্রতিটি পুনরাবৃত্তিতে সংখ্যার বর্গ প্রিন্ট করা হয়েছে
এখন 3 অথবা 5 এর গুণিতক সকল দুই অঙ্কের সংখ্যা প্রিন্ট করা যাক
তাই i এর মান 10 থেকে 99 এর মধ্যে থাকা উচিত
সুতরাং i 0 কে i 10 এ পরিবর্তন করুন এবং i 10 কে i 100 এ
তারপর কোঁকড়া বন্ধনীতে এটি 3 বা 5 এর গুণিতক হলেই সংখ্যা প্রিন্ট করা হবে
তাই লিখুন আইএফ বন্ধনীর মধ্যে i মদ 3 0 অথবা বন্ধনীতে i মদ 5 0
এই স্টেটমেন্ট যাচাই করে যে i 3 অথবা 5 দ্বারা বিভাজ্য কিনা
এরপর কোঁকড়া বন্ধনীতে আমরা i এর মান প্রিন্ট করি
আউটপুট দেখি
তাই প্রোগ্রাম সংরক্ষণ করে রান করি
আমরা দেখতে পারি যে সংখ্যা 3 অথবা 5 এর গুণিতক
এইভাবে আমরা জাভাতে ফোর লুপ ব্যবহার করি
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা জাভাতে ফোর লুপের ব্যবহার সম্পর্কে শিখেছি
নির্দেশিত কাজ হিসাবে আর্মস্ট্রং সংখ্যা নামক তিন ডিজিট সংখ্যা যদি এটি তার সংখ্যার ঘনক্ষেত্রের যোগফলের সমান হয়
উদাহরণস্বরূপ 153 ইকুয়াল টো 1 কিউব প্লাস 5 কিউব প্লাস 3 কিউব
এরকম সকল 3 অঙ্কের সংখ্যা নির্ণয় করুন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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ